গ্রিল গুলা আকাশী কালার দিয়ে রং করা হয়েসে।

সম্ভবত একটা কোচিং সেন্টার -এর ছবি যেখানে সামনে একটা বড়ো পাকা বিল্ডিং দেখা যাচ্ছে।

পাশে অনেকগুলি সাইকেল সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েসে সামনে কয়েকজন ছেলে ও পুরুষকেও দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে একটা দরজা ব্লু কালার দিয়ে রং করা রয়েছে।

মাঠের মধ্যে কয়েকটা ছোট ছাগলছানা ও বড়ো ছাগলকে দেখা যাচ্ছে।

জায়গাটার চারিপাশটায় প্রচুর পরিমাণে গাসপালা রয়েসে।

সম্ভবত একটা মার্কেটের দৃশ্য যেখানে একটা দোকানের উপর লেখা অজন্তা।

এখানে প্রচুর মানুষের ভিড় রয়েসে।

সম্ভবত তারা সবাই কোনো কেনাকাটার জন্য এসেছে।

পাশে কতগুলি সাদা কালার -এর চেয়ার সাজিয়ে রাখা হয়েসে।

বিল্ডিং -য়ের উপরে লেখা পোদ্দার এস্পেশালিটি হসপিটাল ।

সামনে দু-একটা বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

নীচতলায় দোকানগুলো সব ঝাপ বন্ধ করা।

বিল্ডিং -এর সামনে কতকগুলি বাইক পার্ক করা।

সামনে একটা খোলা ঘাসে ভর্তি মাঠ রয়েসে।

দোকানের ভিতর কয়েকজন লোককেও দেখা যাচ্ছে সম্ভবত তারা কাস্টমার হবে।

এখানে কয়েকজনকে আবার ফটো তুলতে ও আলাপ আলোচনা করতে দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর জানালায় গ্রিল ও কাস লাগানো রয়েসে।

দোকানদারগুলো সবাই বসে রয়েসে ।

রাস্তার মধ্যে কয়েকটা অটো বাইক সহ মানুষকে দেখা যাচ্ছে।

একটা পাহাড়ি এলাকার দৃশ্য যেখানে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে।

পাশে একটা সিপ হাতে লোককে মাছ ধরতে দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটা টিন -এর ঘর রয়েসে।

একটা ইস্কুল -এর মধ্যেকার দৃশ্য যেখানে একজনকে একটা ভারতীয় পতাকা উত্তোলন করতে দেখা যাচ্ছে।

সম্ভবত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হবে।

একটা বাধাই করা ফোটো -তে কতগুলি রংবেরঙের ফুলের মালা আটকানো রয়েছে।

বিল্ডিং -এর সাদে কয়েকটা লাইট লাগানো আসে।

দেয়ালে একটা সাদা কালারের টেবিল ফ্যান আটকানো।